হ্যাঁ একদিন আসবি সময় করে বুঝলি তো

মা তো একদম আনন্দে আটখানা হয়ে গেছে

না না তুই কি কুকুর ছানা ভয় পাস? ভয় দ্যাখ আমিও ভালোবাসি কিন্তু দ্যাখ গিয়ে যদি কামড় খেয়ে চলে আসি সেটা তো বিপদ আমাদের কোনো কুকুর কাউকে কামরায় না একটা কথা বলি শোন আমাদের কুকুরগুলো হচ্ছে শয়তান যখন দেখবে কেউ ভয় পায় না তাকে উল্টে ভয় দেখাবে এগুলো শয়তানি ছাড়া আর কি মজা পায় মানুষের মতো মানে যে ভয় পাচ্ছে তাকে আরো ভয় দেখাই হ্যাঁ এই যেমন আমাদের তো প্রথমে ছিলো একটা কুকুর ছিল খুব

তো সেই কুকুরটা একটা ভালো জাতের তো তার দাম নিয়েছিল না না এদেশেই জাত মানে ভালো বুঝলি তো

তো তাকে আনা হয়েছিল অনেক দূর থেকে মানে এই আমাদের তো

তোর হাঁসির এই অভ্যাস টা গেলো না সেই যেরকম দেখেছিলাম ওরম ই রয়ে গেলো উহ বাবা রে ষোলো বছর মোটামোটি আমার সাথেই বড়ো হলো এইবার আমার যখন পাঁচ ছ বছর বয়েস তখন আমিও ছোট সেও ছোট তো তখন তাকে আনা হয়েছিল ছ মাস

বরাবরই ভালোবাসে না? খুব ভালোবাসে রে জন্য ওকে ভা উম না আমার এইজন্য একটা কুকুর আহ বিড়াল ছবি তো দেখি পারিবারিক ছবি মানে ওদের জন্মদিন যেভাবে উজ্জাপন করিস সেটা খুবই ভালো মানে কাকিমা কিন্তু একদম বাচ্ছা হিসেবেই ভালোবাসে ওদের বাচ্ছাই মনে করে বিড়ালের হয়েছে ঠিক আছে

মানে যে আমার বোন তার বাচ্ছা হয়েছে তার বাচ্ছা তার বাচ্ছা হয়েছে ওরে বাবা সম্পর্ক অনেকদূর এগিয়ে গেছে

আর বলিস না তারপরে তো সেই সবে মাত্র

ওদের রোজ ই মুরগি ই খেতে দিতে হয় না রে?